যখন ওদের কাছে ওদের কাছে সময় আছে, কিছু একটা করতে ভালো লাগে ওদের relaxing লাগে ওটা করতে মজা আসে এরম কিছু নয় যেটা অন্য সময় কি হয় কোনো pressure এর জন্য লোকেরা করে কাজ, হয়তো পয়সার জন্য করে কাজ, পড়াইয়ের জন্য করে কাজ, but entertainment যেটা হয় সেটা লোকের নিজের ভাল লাগে করতে। তো entertainment অনেক রকমের হতে পারে। যেরকম কিম হয়ে গেল, শুভ যেটা আসে সেটা হয়ে গেল, বই পড়া হয়ে গেল, কোথাও খেলা দেখা হয়ে গেল, যাওয়া কোথাও যাওয়া হয়ে গেল, যোগ করা, নাচ গান করা হয়ে গেল, সেরম তো আমি কথা বলব নিজের সম্বন্ধে আগে। আমার কি আমার entertainment টা ভালো লাগে? আমার movie show travel করা অনেক ভালো লাগে। আর এটার পিছনে আমার একটা thought ও আছে। ওটা হচ্ছে কি আমরা সবাই কি নিজেরই জীবনে leave করি না? এরম তো নয় কি আমি অন্যদের জীবন থেকে leave করি। কিন্তু you can তুমি একটা থেকে বেশি জীবন তুমি কেমনে করে দিতে পারো? এসব থেকে movie show বই এটাতে কি হয়? একটা main character হয়। আর তুমি ওই hero র মত heroine হয়। তুমি ওর চোখ থেকে পুরো life টা দেখো। তুমি ওর চোখ থেকে দেখো। ও কি করছে, ওর সাথে কি হলো, ও ওটাতে কি করলো, তো ওটা থেকে কি হলো, তো এরম হয় ওই যে বলে না experience ওইসব তোমার বেশি হয়ে যায়। তুমি নিজে কিছু করছো না। তোমার তোমার নিজের life তোমার মত করে ওরম কখনোই হবে না। কিন্তু তোমার একটা eking hunt ওই হয় না কারো অন্যের experience থেকে তোমার ঐ experience এর ওটা বেড়ে যায়। আর experience তো একটা kind of piracy হচ্ছে, তার মানে সে ও experience হচ্ছে তুমি তোমার ওটার থেকেও তুমি অনেক কিছু বুঝতে পারো। যেমন কি বলে নাকি আমাদের বুড়োলোকেদের আমাদের এই যে দাদা-দাদি ওদের অনেক experience আছে। সেরকম experience এর অনেক values হয়। আর ধর তুমি এরকম কোন situation এ কখনো হওনি but তুমি কেউ তোমায় জিজ্ঞেস করছে ওটা সম্বন্ধে কি করতে? নয়তো তুমি future এ কখনো experience ও এরকম একটা situation এ হও কি তোমার সাথে এসব হয় যদি তুমি একটা movie তে দেখেছিলে নয়তো show তে দেখেছিলে, নয়তো বইতে পড়েছিলে। তো তোমার ওই experience second hand experience তখন কাজে দেয়। তুমি তখন বুঝতে পারো কি আচ্ছা কেউ আমাকে জিজ্ঞেস করছে কি করতে হয়, আমি জানি কি আমি যে দেখেছিলাম ওটাতে hero এরম করেছিল, তো ওর সাথে এরকম হয়ে গেছিল। তো আমার বলা উচিত কি ওদের? যে এরকম কিছু করত করা উচিত। তো ওটাতে

তো ঠিক আছে। সব কিছুরই বেশি বেশি ভাল নয়, কিন্তু আমার মনে হচ্ছিল কি movie আর show আর এসব দেখা পুরাই waste এ যাচ্ছে। বলে কি কিছু kind of movie কিছু kind of show next time এ কিছু কিছু ভালো হচ্ছে but i think সবকিছুতেই কিছু না কিছু ভালো খারাপ থাকে। but movies এও show এও সেরমই। idiot box যেটা বলে সেরম হচ্ছে না। actually যদি তুমি মন দিয়ে দ্যাখো যেটা তুমি দেখ। তোমার actually ভালো লাগছে বুঝতে পারছ কি চলছে তাহলে ওটা could be even isn’t to your advantage তুমি নিজের ভালোর জন্য ওটাকে use ও করতে পারো। যেমন কি আমার কি আমার ওটাকে শুনেই মাথায় কি আসবে? ওই detective shows chillar shooting ওই সব। আর হ্যাঁ আমিও বলবো সেটা ঠিক that is correct কারণ যে আমার যেই motivation এসেছিল

movies এর অনেক জিনিস আছে যেটা real life এ একদমই কখনো হতে পারে না। but একটা expend অবধি ওই awareness থাকতে হয়। তোমার aware থাকতে হয় কি ওটা real life হবে না but reality এর মধ্যে যত হয় তত problem তো সেটাতে help করে। আর আমি আমার idea ওখান থেকে পেয়েছিলাম but আমি ওরম কোনো ভাবনায় বসে নেই কি হ্যাঁ আমার movie র ব্যাপারে like হবে না but এখন আমি ওটাকে real life employ apply করে আমার ওই চলছে। তারপরে আমার movies এ shows এ কি দেখতে ভাল লাগে? its truth time ওটা কি হয় ওই সব আমরা শুনতে পারি না কি? অনেকগুলো case ফেস হয়ে গেল, এ কিছু করে দিল, psychopath sociopath ওই সবের সম্বন্ধে হয়। হ্যাঁ একটু অদ্ভুত কিন্তু আমাদের এই generation এ true crime এ অনেক attracted আছে। ওটা আমাদের exciting লাগে, ওটা শুনতে আমাদের ভাল লাগবে। মানে কি সেরম kind of নয় কি ও ওরা এরম করে দিল তো ভালো হলো earned এরম কি আমাদের মজার লোক ও এতটুক মেরে ফেললো এমনি করে মেরে ফেললো বা অন্য সেরম নয় but ঐসব বোঝা যেতে অনেক interesting লাগে কি কি করল, কেমনে করে করল, কেন করল, তার মাথায় কি চলল, কেমনে করে অরা ধরা পরল, ধরা পরার পরে ওতে কি ছিল? আর আমার সেভাবেই করার আছে খুব তো ঠোকরাইন দেখতে আমার অনেক ভালো লাগে, আমি অনেক কিছু শিখতে পারি ওটা থেকে, অনেক কিছু impact বা আহ জা জানা যায় কেমনি করে ওদের সাথে deal করতে হয়, ওদের কিরম symptoms টায় কিরম করতে হয় সেসব বোঝা যায়। যেটা i think আমার জন্যে অনেক educational হচ্ছে, আমি পড়ায়ও help করে। আমার আহ কিয়ামে

তার ছাড়া শোনায় জবাবে আজকে কিপপ কি, এটা মানে বেশি চলছে, এটাতে key transfer করে। আমার সেটাও অনেক ভাল লাগে। হ্যাঁ ওই যে বাচ্চারা পাগল হয়ে যায় একটা লোকের যাকে ওরা কখনো হতে পারে দেখতেও যেতে পারে না, সেরম নয় আমি। আমার সেসব অতো ভালো লাগে না, but key drama আমার অনেক ভালো লাগে। কাজেই কিউকি normal drama হয়। সেরম কি drama অনেক অনেক রকমের হয় যেমন কি romance হয়ে গেলো, যেসব ওখানটায় পেয়ার আর ঐসব হয়, তো এরম thriller হয়ে গেলো, horror হয়ে গেলো

তোমার পুরো জিনিসটা দেখার অনেক ইচ্ছা হয় অনেক বেশি interesting হয় ওগুলো। আর ওরম যেরম হয় না একটু, আহ serial গুলো একটু বেশি বেশি বেশি করে, বেশি বেশি drama করে, সেসবও হয় না। তো দেখতে অনেক ভালো লাগে আর key drama দেখতে দেখতে আমার সব থেকে বড় হয়েছে কি আমার ওদের culture টা আমি অনেক ভালো করে জানি। অনেকে ভালো করে জানি, ওদের food item তো আমি খেয়েছি, আমার অনেক ভালো লাগে। আর korean আমি আছে আমি ওদের language টাও কখনো কখনো শিখিনি কিছু না but শুনে শুনে অনেকটা pickup করে নিয়েছি। তো সেটাও আমার অনেক বড় ফায়দা লাগে। কি এখন আমার ওই subtitles যে নিচে লেখা আসে না সেটা ছাড়াও যদি আমি একটা দুইটা লাইন শুনে নেই আমি মানে বুঝতে পেরে পেরে যাব আর সেটা i think its a very fun way to learn অনেক মজার হচ্ছে একটা নতুন language শেখার তাছাড়া আমার horror films তো অনেক ভালো লাগে আমি জানি না এটা আমার কেন ভাল লাগে। যে আমি যখন ওটা দেখে নিই তারপরে আমার অনেকই বেশি ভয় লাগে। আমি কোথাও যেতে পারি না, আমি কোথাও একলা যেতে পারি না। আহ রাত্তিরে ওয়াশ রুমও যেতে পারি না, এরম মনে কি আমার পাশে কেউ আছে পুরো time এ। তো horror আর ঐ সব থেকে আমার ভয়ও অনেক লাগে, কিন্তু আমার দেখতেও অনেক মজা আসে। i think আমার যতটা মনে হচ্ছে কিছু একটা something তোমার হরমোন label কে excitement endorser produce করে তার জন্য অনেক ভালো লাগে। আর আমার ওটার যে story গুলো যেগুলো হয় অনেক interesting লাগে। বা story কি ভূতের প্রেতের ওই সবের। তো আমার ওটা একটা entertainment হচ্ছে যেটার হ্যাঁ অতো আমি জানি না কত value হচ্ছে ঠিক আছে অনেকগুলো আমি legend history

আর আমি movie না টিভির মধ্যে যে টিভিসমূহকে জিজ্ঞেস করবে আমার টিভি show better লাগে, কারোরই better লাগবে। কারণ যে ওটা continuous story হয় আর আর interesting plot হয় জলদি জলদি জিনিস না শেষ হয় but টিভি shows এর ওটা হয় কি অনেক disrupting হয়ে যায়। এরম একটা জিনিস বলে বিন্দু আছে লোকেরা সেটা করে দেয় ওরা একবারে পুরো আর but ওই show টা হবে হাজার শ ঘণ্টার মতন হবে তুমি কিছুদিন একটা একটা বড় বসেছিল ওইটাই দেখে যাচ্ছো ওইটাই দেখে যাচ্ছো তো তোমার কাজ কাজ আর এসবের বাহবা পড়ে যায়, যেমনটি আমারও হয়ে যায় তো অনেকদিন watch করি আবার watch করি তো সেটা একটা মজার habit হয়ে যায়। but movies এর সেই জিনিস হয় না কিন্তু movies গুলো follow up করা অনেক মুশকিল হয়, but horror movies ই better লাগে কারণ যে কমজোড়ে নন এসব ভাল থাকে true crime এও true crime এ serious matter থাকে।

তো তখন যেটা হলো বই পড়া আবার শুরু হলো আর এরপরে মাঝখানে মাঝখানে পড়তে থাকি ওই হয়ে school টুলে যাওয়া হয় কোথাও যাওয়া হয় সব সময় না show টা দেখা possible হয়ে উঠে না but বই ছোট মত হচ্ছে সাথে নিয়ে চলে যাও, আর যদি নিজের interest এর বই পাও আর নিজের হয় না level এ বই পাও যত মুশকিল মুশকিল জিনিস না লেখা এরকম একটা চরিত্র যেটা তোমার ভাল লাগে তুমি বুঝতে পারো ওটাকে সেই রকম করলে বইও কি হয় তুমি পড় আর মাথায় নিজে একটা imagination visualization যেটা বলে সেটা থেকে তোমার নিজের একটা movie create হয়ে যায় তো সেটা অনেক ভাল হয়েছে আর বই এর তো আমার ছোটবেলা থেকেই শুনতে থাকি যে বই পড়া উচিৎ বই পড়া উচিৎ। বই থেকে তোমার vocabulary তোমার ভাষা ওইসব build হয় তোমার knowledge অনেক বেশি build হয় বই থেকে। আর তোমার brain টা active থাকে, তোমার পড়ায় processing সব কিছু better হয়। যেটা হয় আর কার জন্য যখন আমাদের এখন যখন কলেজের ওই সব শুরু হয়েছে তো বলে কি ওইসব application এর আগে আরো আরো বেশি বই পড় পড়তে কারণ যে ওটা থেকে অনেক অনেক তোমার আহ কি হয় reading speaking এসব যে কথাবার্তা বলা পড়ার যে skills দেয় সেটিও increase হয়। তো বই পড়া ভাল অন্য tension কি আমার বন্ধুদের ওদের হচ্ছে খেলা পড়া খেলা দেখা আমার খেলা হয়তো দেখতে অত interest কখনো বাড়েনি হ্যাঁ আমি একটা দুটো match এমনিতে দেখিনি, মাঝখান থেকে দেখিনি আমার interesting লাগে। ওই follow করা আর still আমার জন্য বেশি energy হয় but যখন আমার বেশি exposure হবে ওটার জন্য তখন i think আরো মজা আসবে follow করতে আরও better হবে সব হবে তার চেহারা আমার hobbies আছে যেটা entertainment wise গিটার বাজাই। আবার গান শোনাও গানের related অনেক ভালো লাগে। গেতে হয়তো পারি না হয়তো গেতে ভয় লাগে লোকজনের সামনে কিন্তু নিজে গান বাজানো গান গাওয়া আমার অনেক লাগে। রাত্রিরে একেবারে ঘুম উঠে যাওয়া আমার আমি গানই শুনব, একটা গান শুনতে শুনতে হঠাৎ করে আমার বাজাতে ইচ্ছে করবে। তো আমি কোথা থেকে একটা গিটার বের করব আর বাজাতে শুরু করে দেব। তো ওটা একটা এরম জিনিস হচ্ছে যেটা আমার করতে অনেক ভালো লাগে আর আমার cold টা অনেক calm লাগে খুশি হয় ছোট ছোট জিনিস যেটা অনেক ভালো লাগে। সেটা আমি অবশ্য জি হ্যাঁ entertainment হয় তো লোকেদের এরকম একটা entertainment figure out করা হয়েছে যেটা ওদের আহ দিনের life এ routine না করে ওদের কিছু শিখায় ওদের কিছু ভালো হয় ওটা থেকে আর উহ এরকম কিছু যেটা ওদের পড়তে ভালো লাগে এরকম নয় কি আহারে এখন এটা করতে হবে, করার নেই সেরম জিনিস entertainment নিলে কোন ফায়দা নেই আরেকটা জিনিস হয় এ এরকম কিছু কাজ যেটা তোমার ভাল লাগে but এরকম একটা যেটা একদম waste হয়। ওহ হ্যাঁ আরো কিছু লোকেদের gaming ও ভাল লাগে entertainment এ i would আমি একদম বুঝব না ওটা হচ্ছে। কারণ যে অনেক skilled আমাদের psychology তে পড়ে একটা উহ নাম ভুলে গেছি mobility তোমার coordination এসব অনেক better হয়ে যায় আর ওটাতে ও situation wise problem solving হয় তোমরা যেটা better হয় হ্যাঁ ওখানটা একটা জায়গায় তুমি বসে আছ screen এর সামনে তো তোমার health এর অনেক problem হয় সেই তরফ থেকে but অনেক লোকে আজকাল দেখবে sports এর ওর career এ হয়তো লেগে গেছে। তো সেটা অনেক বড় opportunity felt হচ্ছে এই সময় আহ আর অনেক ফায়দা হতে পারে একজনের। অনেক পয়সাও আছে এই ফিল্ড এ gaming এর একটা entertainment হচ্ছে আমি করেছি

উহ হ্যাঁ that a call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

জম্মু কাশ্মীৰত ঘোঁৰা চলোৱা আনন্দৰ বাবে গুলমাৰ্গ, সোণমাৰ্গৰ, পহলগাম প্ৰধান স্থান। তো কলকাতা। কলকাতা হচ্ছে গিয়ে স্বপ্নের শহর, এটাতো জানিসই কোলকাতাকে সবসময় বলা হয় সিটি অফ জয়। খুশির শহর, কিন্তু সত্যি বলতে গেলে আমি সেরকম খুশি খুঁজে পায়নি, বাট যাই হোক। সেটা আলাদাই ব্যাপার সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা নিয়ে কথা না বলে কলকাতা। জানিস সেদিনকে আমি কলকাতার একটা বিশাল বড়ো জায়গায় গেছিলাম সেটা হচ্ছে ইকো পার্ক। এবারে ইকো পার্কে তো চারটে গেট আছে, এক